এই ফটো -টো একটি এস.বি.আই. ব্যাঙ্কের -এর এস- এ.টি.এম. -এর বটে দেখা কি এখানে স্পেশাল খাবারের জন্য লোক আসে--

এই ফটো -টো একজনা ক্যান্টিন -এর হোটেল -এর ফটো একটি জন এখানে--

তারপরে মিস্ত্রি গুলা এখানে লেবেল করছে তারপরে এখানে যে আছে ফটো -ট --

থাকে যেখানে পার্কিং টি লাগিছে এমনকি লোক --

এই ফটো -টো একটি মন্দিরের বটে যেখানে অনেকজনা এখানে পূজা করতে আসে তারপরে মন্দিরট--

এই ফটো -টো একটি মন্দিরের বাইরে বটে যথা কি অনেক বড় এক --